সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাসের মধ্যে যে কোনো একটা মাস কি আমরা ঠিক করতে পারি তাহলে?

আচ্ছা পুজো তো সেপ্টেম্বর last week বা অক্টোবরের first week এ হয়ে যাবে তো পুজো হয়ে যাওয়ার পরপরেই কিন্তু ঠিক করতে হবে তাহলে আমার মনে হয় সেই time এ অনেক লোকজনের ঘু~ ঘুরে বেড়ানোর প্রবণতা আছে তো ঘুরে বেড়াচ্ছে তো সেই time এ অনেক লোকের সমাগমও হবে এমন নয় যে আমরা একা একাই হয়তো গেলাম launch এর মধ্যে থাকলাম এরকম হবে না অনেক লোকজনই হয়তো দেখতে না না ওই সময় টা একদম pick time মানে সুন্দরবন আচ্ছা প্রচুর tourist যদি আসে তাহলে কিন্তু হম খরচও কিন্তু একটু বেশি হবে কারণ সেই time টা যদি উহ উহ tourist বেশি যায় তাহলে launch এর ভাড়াও কিন্তু ওরা বাড়িয়া দেবে তাহলে আমি যেটুকু শুনেছিলাম যে launch এ হ্যাঁ হম ওয়ান এক রাত্রি আর দুই দিন যদি থাকা হয় তাহলে পচিঁশও থেকে ছাব্বিশও টাকা হয়তো নেয় কিন্তু সেই time এ হয়তো আর একটু বেশি নেবে তাহলে ঠিকআছে অসুবিধা নেই কিন্তু তাও launch এ

ওটাতো launch গুলো তো mainly হম ওয়েস্টবেঙ্গল tourist দের মানে বনবিভাগের আর কি . আচ্ছা হ্যাঁ বনবিভাগের launch যদি হয় তাহলে তো হম আগে থেকে book ও করা যাবে বনবিভাগের যে website আছে সেই website থেকেই book করা যেতে পারে হ্যাঁ করা যেতে তবে আমার মনে হয় যে ওখানে আমরা যদি রাত্রে launch এর ওপরে থাকি তাহলে নিরাপত্তারক্ষী একটা রাখা উচিত আমার মনে হয় বনবিভাগের সাথে যোগাযোগ করে কারণ কখন বাঘ টাগ যদি চলে আসে তো তখন তো একটু সমস্যা হয়ে যেতে পারে না না সেটা তো থাকেই যেহুতু বনবিভাগের launch যার কারণে ওইখানে নিরাপত্তারক্ষী রক্ষী আর কি মোটামোটি থাকেই যদি বেশি দরকার পরে তখন একজনকে নিয়ে নেওয়া যেতে পারে

হ্যাঁ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 তার ওপরেই কিন্তু depend করবে এবার খাবার আমরা কিরকম খাবো বা কত দিন stay করবো তার ওপরেই কিন্তু depend করবে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 সেক্ষেত্রে হম যদি ধরা হয় যে আমরা দুই দিন বা তিন দিন ওখানে থাকবো মানে দুই রাত্রি তিন দিন থাকবো সেক্ষেত্রে দশ থেকে বারো হাজার টাকা হয়তো per head খরচ হয়ে যেতে পারে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 না না অসুবিধা নেই কারণ launch এ থাকতে গেলে একটু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 এখন যেতে গেলে তো তাহলে পরে তো মানে বোধহয় কিছু permission নিতে হবে আচ্ছা permission থাকতে হবে passport থাকতে হবে না সেগুলো যদি আমরা সাথে করে নিয়েই গেলাম হয়তো যে আমরা একটা হম plan বানালাম যে আমরা উম বাংলাদেশ এর দিকে যাবো যেটা খুলনার দিকে আছে মঙ্গলা থেকে খুলনা পর্যন্ত যাওয়া যায় তো খুলনা তে যাবো তো সেক্ষেত্রে passport যদি নিয়ে যায় তাহলে কিন্তু যাওয়া যেতে পারে তাহলে তো আমার তো passport নেই সেক্ষেত্রে passport আগে থাকতে তৈরি করতে হবে তো passport কিন্তু এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় এক সপ্তাহ বা দুই সপ্তার মধ্যেই কিন্তু apply করলে passport চলে আসে তো আমাদের যাওয়ার আগে কিন্তু passport তুই বানিয়া নিতেই পারিস তো সেইটার হম কি নিয়ম কানুন আছে সেটা কি জানা আছে?

গুলো পেয়ে যাবি এখন website এ গেলে আচ্ছা তাহলে পরে দেখে নিচ্ছি

হম আচ্ছা ঠিক আছে আমি একটু আহ পরে আবার তোর সাথে কথা বলছি তাহলে আচ্ছা ঠিক আছে bye আজ ত্রিশ বছর ধরে বাজারে জুতো সেলাই করছে বংশী ওয়ালাটার ছেলে, শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতুতেই একটি বট গাছের তলায় সে সন্ধ্যে পর্যন্ত বসে থাকে। তার মাথার ওপর ঝুলনো থাকে একটা ছাতা। ছাতাটা বট গাছের ডালের সঙ্গে বাঁধা, ছোট একখানা তাল পাতার ছাউনি বললেও অন্যায় হবে না। আকারে এতটাই বড় ছাতাটা বৃদ্ধের মতো জীর্ণ, তার চালায় অনেকগুলো ছ্যাদা, কোনো জায়গায় পাতা পচে ক্ষয় হয়ে গেছে, আহ বংশীর শরীর শীর্ণ চামড়া শিথিল চুলগুলো সব সাদা, চোখে সে এখন ভালো দেখতে পায় না

কাজ জুটলে ওষ্ঠপ্রান্তে ফুটে একটা ক্ষীণ হাসি, আহ বিকল হইলে বাইর হয় শুধু দীর্ঘনিঃশ্বাস, জীবনে কোনদিনই তার অভাব ঘোঁচে না।

তার অর্ধেকও নেই। অথচ জিনিসপত্রের দাম double এর বেশি হয়ে যাচ্ছে। জুতো সেলাই করতেও কষ্ট হয়, অনেক সময় ছোট ছোট ছ্যাদাগুলো চোখে পরে না, শরীরে রক্ত ছিল বলে মনে বল ছিল না। তাই এতদিন দরিদ্রের বোঝা বহন করতে পারছিল। বংশী ভাবিত সুদিন আসবে, বিধাতা মুখ তুলে চাইবে। জোগাড় না হওয়া বংশী বিবাহ করতে পারে না, একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়েছিল। নিজের সন্তান এর মতোই তাকে পালন করেছিল। সেই মেয়েটা বংশীকে দিত তার সেবা করত, আজ ক'দিন হল chlorella য় তার মৃত্যু হয়েছে ।

কেবল তার মনে হতো গরিবের একটাই জীবন বিড়ম্বনা আর অভিশাপ। সকালে জমিদার নিশিবাবু ধমকেছেন, খাজনা না দিলে বংশীকে ভিটে থেকে তাড়িয়ে দেবে, এর এইসব বলে উৎখাত করে দিবে কোন ফা~ খরিদ্দার গালাগালি করেছে জুতো নেই, সারাতে পারবি তো? কাজ নিস কেন? জোচ্চুরির জায়গা পাস নি, আহ মাসখানেক আগে আহ বংশী তার পালিত কন্যা, Quinine mixture আনিয়াছিল। ডাক্তার আজ দামের তাগিদ দিয়েছে। বংশী অতিষ্ঠ হয়ে বাজারে গিয়ে উঠে গেল। উম বাড়ি যাওয়ার সময় সে রান্না চড়িয়েছিল ভাত নামাবার সময় হাড়িটা গেল। তাগাদা ধমক আহ গালাগালি খেসটা-খেস্তি, তার মন তেতো হয়ে গেলো, তার মুখের ওপর গা বঞ্চিত হয়ে বংশী ভাবলো এ জীবন আর কই প্রয়োজন এই জীবনে ভালো লাগে না, সবসময় উৎখাত, আহ একটা ধমকি একটা হুমকি, আর অভাব অনটন, এভাবে প্রত্যেকটা দিন কাটছে কোনোদিন কাজ হয় কোনোদিন হয় না। জুতো সেলাই ক'রে কত আর চলবে! মানুষের জুতো আর কত সেলাই করতে হয়? তার মতো তো আরও মানুষ আছে তারাও তো সেলাই করবে, তারাও খাবে আহ এই ভাবে সব চলছে এইসব মনে মনে বংশীর হচ্ছে, বংশী হাজারো চেষ্টা ক'রে যে সেদুটো উম জুতো সেলাই করে দুটো পয়সা কামাই করবে। কিন্তু সে কামানোর সুযোগ তো সে পায় না, এর যা মানুষকে

হাতের কাজ এখন বসেছে। বংশী দীর্ঘদিনের মানুষ হলে কি হবে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ধার বাড়ে, বয়সের ভারে মানুষ আর ঠিকমতো কাজ করতে পারে না, চোখে দেখতে পায় না। আর বংশীরও তাই হয়েছে ঠিকমত চোখে দেখতে পায় না, কাজ করতে পারে না মানুষ তাকে কাজ দিতে চায় না। হম এইসব করে করে আহ জমিদারের কাছে অ~ অনেক খেদ সবসময় শুনতেই হয় নানা কিছু আহ থালাটা লয়ে বংশী যদু সাহার দোকানে গেলো। থালা রেখে যদু আটা আনা পয়সা দিলো। আটা আনায় মোটে সিকি তলা আফিম পাওয়া যায়।

সে আবার আফিম কিনতে গিয়ে ফেরত আসছে দোকান থেকে কি জন্যে? না পয়সার অভাব। এদিকে পয়সার অভাব ওদিকে আবার আফিম এর নেশা কোন্ দিকে যায় বংশী? কোনো দিকে সামলে উঠতে পারে না। এদিকে দুবেলা দুমুঠো ভাত জোটাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, সারাদিনে ক'টা কাজ হয় কি হয় না হম ক'টা জুতো সেলাই করতে পারে কি পারে না। তার মধ্যে আবার আফিম এর নেশা, এই আফিম খেয়ে বংশী তার নেশার ইয়ে মেটাবে, উম আট আনায় মোটে সিকি তলা আফিম মোটে পাওয়া যায়। এবার আট আনার কাজও সারাদিন হয় না, আফিম জুটবে কি করে ভাত জুটবে কি করে, আর

বংশী তার জাত ভাই ছ্য়াদি লাল এর কাছে গিয়ে আট আনায় জুতো সেলাইয়ের যন্ত্রপাতি সব বেচে দিলো। বংশী তার যতকিছু যন্ত্রপাতি ছিল সব আট আনা মাত্র আট আনা পয়সার জন্যে বেচে দিলো ছ্য়াদি লালের কাছে। ছ্য়াদিলাল তার জাতভাই উম বিশ্বাসের সঙ্গেই চলে ওদের, বিশ্বাস -অবিশ্বাস জায়গায় কোনো নেই। ছ্য়াদিলাল কিনে নিয়েছে জিনিসগুলো কিন্তু আট আনা পয়সায় মাত্র জিনিসগুলো বিক্রি হলো। আহ বংশী দরজা বন্ধ করে মাটির ভাঁড়ে আফিম গিলছে তার মনে পড়লো যে দীর্ঘ জীবনের বিফলতার কথা ভাগ্য তার এত খারাপ, যে একমুঠো ভাতের জন্যও তাকে খাটতে হয় তিন চার জনের খামারের সমান। অথচ তার নিপুণতা তাদের কারো চেয়ে কম নয়। খোদ্দেরের সঙ্গে বেশি দর দুস্তুর করে না একাগ্রতার সহিত নিজের কাজ করে। কিন্তু তার রক্ষাগত শনি এ জীবনে তাকে স্বস্তির নিঃশাস ফেলবার অবকাশ দেয় না । আজ সব টা এর চেয়েও তার বেশি রাগ হলো ঠাকুরের ওপরে আহ তিনি যদি দয়াই আঘাত তবে করবে? গরীবের তা কেনো এতো দুঃখ হবে? এইসব নানান কিছু আহ মনে হচ্ছে, আহ কী করবে? এবার আফিম মনে করছে, যে সারাটা জীবন কী করে এলাম! সারাটা জীবন মানুষের পায়ের সেই ধুলো পরিষ্কার করা জুতো পরিষ্কার করা সেই কাজ করে এলাম, কিন্তু আজকের এই মানুষটাকে সেই কাজ দিতেও চায় না। আজ আফিম গিলতে গিলতে তার এই শেষ সময়ে এতো কিছু মনে পড়ছে। তার সারাজীবনের দুঃখের কথা মনে পড়ছে, কীভাবে তার জীবন কেটেছে। কীভাবে তার দুঃখ হয়েছে । উম মাটির ভাঁড়টা মুখের কাছে তুলে, বংশী একবার বাইরের দিকে চাইল। উম আকাশে তখন গভীর সন্ধ্যে সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো একবার ঝিকমিক করছে, সমস্ত জগৎটা যেনো হাসছে, বংশী ভাবলো- দুঃখটা তার শুধু নিজের একার। তার দুঃখে আকাশ আলো গাছপালা লতা-পাতা এদের কিচ্ছু যায় আসে না। তাই- সন্ধ্যের মুখে তারা এরকম যে সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা বাড়ি চলে যাচ্ছে। উল্টোদিকে সন্ধ্যা প্রদীপ জ্বালার সময় হয়ে এসেছে এমন সময় বংশী, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। যে শুধু আকাশের পানে তাকিয়ে ভাবছে, যে জীবনটাই আমার বৃথা। এই জীবন কী করে আমি রাখব! এই জীবন কেন আমি এতদিন রেখেছিলাম! এইসব নানান কিছু ভাবতে ভাবতে এর বংশীর মাথায় হঠাৎ এলো যে সে ঘরে আফিম গুলে রেখে এসেছিলো সে আফিম এখনো পড়ে রয়ে আছে। কিন্তু মনে পড়লে কী হবে এইদিকে তার ভাবনা পিছু ছাড়ে না, ওইদিকে তার জীবন পিছু ছাড়ে না। তার সঙ্গী জীবনগুলো যেনো মনে হয় সবসময় তাকে পিছু থেকে টানছে। উম ভাঁড়ের দুধটা সব কালো হয়ে গেছে। দুধের দিকে তাকিয়ে বংশী বলে উঠলো- আজ সব জ্বালা জুড়োবে। চির পরিচিতির সঙ্গে ভাবি বিচ্ছেদের দুঃখ নিজের অজান্তেই তার চোখ ছলছল ক'রে উঠবে। সে ভাঁড়টা হাতে তুলে নিলো, এমন সময় বাইরে হইতে গ্রামের মাতব্বর আশু দাস মশাই ডাকিয়া বললো- বংশী শহরে যেতে হবে। তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে, আটা আনা পাবি। আশুবাবুর ডাক শুনে বংশীর হাত কেঁপে উঠলো। মাথাটা ঘুরে গেলো। আটা আনা! একজোড়া জুতো সেলাইয়ের জন্য আট আনা! কারণ সে আটা আনা একজোড়া জুতো সেলাইয়ের জন্যে তো এতদিন পায়নি । সে আরও কম পেতো। আজকে সে একজোড়া জুতো সেলাইয়ের জন্য আট আনা পাবে। সেই জন্য তার মাথাটা ঘুরে গেছে, গিয়ে সে ছুটে চলে আসছে। সে মাটির ভাঁড়টা মেলে রেখে দরজা খুলে বাইরে এসে বললো, তারপর হাসিমুখে বলল দাঁড়াও বাবু একটু দাঁড়াও, যন্তরটা নিয়ে আসছি। ছ্যাদীর কাছে গিয়ে বংশী বললো, তোকে চারটে পয়সে দিচ্ছি বাবা যন্তরগুলো আমায় দে, বড় জরুরি কাজ। ছ্যাদি বললো, তুমি না বললে কাশী যাবে? বংশী বলে, তা বটে কিন্তু রোজগার তো করে খেতে হবে। ফিরে এসে সে আবার জুতো সেলাই করতে বসে গেলো। এইভাবে আবার তার জীবনটা শুরু করলো নতুন ক'রে, জুতো সেলাই ক

দেশে দেশে কৃষিই সমাজের মেরুদণ্ড, কৃষিই সমাজের ভিত্তি, সংগত কারণেই কৃষির ক্রমন্নতিতেই সমাজের ও দেশবাসীর সর্বাঙ্গীণ উন্নতি, এই উন্নতিতে। ও অবগনিও সূচনার রূপেতে এ ভারতবর্ষ। ভারতবর্ষের কৃষিপ্রধান দেশ, কৃষি এদেশের অধিকাংশ মানুষের প্রধান উপজীবিকা, কৃষিপ্রধান বাংলাদেশের সাধারনত জনগনের জীবনযাত্রার মানউন্নয়ন কর্মসংস্থান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের সার্বিক উন্নয়নে কৃষি খাতের ভূমিকা অপরিসীম, সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের মাঠে, ভারতবর্ষের মাঠে। ক্রান্তি ও কৃষিদ্রব্য উৎপন্ন হয়, তার সাথে সমগ্র দেশবাসীর ভাগ্য জড়িত, মুষ্টিমেয় লোক ছাড়া এদেশে প্রায় সকলেই প্রত্যক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, কৃষি কৃষক ও কৃষি উন্নয়ন । আহ কৃষক কাকে বলে? গাহি আহ কাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, কিনে আন্ত, কঠিন যাদের নির্দয়ে।

যার নিজস্ব খামার বা জমি আছে তাকে বোঝায়, জমিতে নিয়োজিত কর্মীগণ খামার কর্মী, ক্ষেতমজুর ইত্যাদি নামে অবিহিত হয়ে থাকে, বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানের অধিকারি। দুই হাজার সাত সালের হিসাব অনুযায়ী দেশের GDP তে কৃষি ও বনবিদ্যা ও আরসসিদ্ধি ইত্যাদি কৃষি সহায়ক ইত্যাদির ক্ষেত্র গুলির অবদান ষোল দশমিক ছয় শতাংশ, ভারতে মোট ষোলশোটি। আহ বাহান্ন শতাংশই এই ক্ষেত্রে নিযুক্ত, GDP তে কৃষকদের অবদান বর্তমানে অনেকটা কমলেও, এইক্ষেত্রে আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক। আর্থসামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্থান-এর আধিকারী, কাজুবাদাম, নারকেল, পাট, চা, আদা, , কালোমরিচ, আম, লেবু, পেঁপে, ফুলকপি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম। কফি উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়, গাবাধি পশুর সংখ্যা ভারতে স্থান বিশ্বে প্রথম, গম, ধান, আখ, চিনাবাদাম, পেঁয়াজ, । উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়, তামাক উৎপাদনে ভারতের স্থান বিশ্বে তৃতীয়, বিশ্বের মোট উৎপাদিত ফসলের দশ শতাংশ ভারতে উৎপাদিত হয়। কলা ও সাবকোটা উৎপাদনে ভারতের স্থান বিশ্বে প্রথম, ভারতের ধান ও গম উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, ভারতের কৃষির বৈশিষ্ট্য। জীবিকাসত্তা ভিত্তিক কৃষি, জনসংখ্যার চাপ, কৃষিতে আনুমানিক নয় হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রথম যে কৃষির ব্যবস্থার সূচনা ঘটে। প্রাগৈতিহাসিক যুগে উম বৃক্ষরোপণ এবং শস্য উৎপাদন ও পশুপালন ছিল এই ব্যবস্থার মূল উৎস। উন্নতি প্রযুক্তি উন্নততর প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে কৃষিকাজ উন্নতি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সুস্থির হয়, বছরে দুইবার বর্ষাকাল হওয়ার দরুন। সেই যুগে বছরে দুইবার চাষাআবাদ করা হতো, তৎকালীন বাণিজ্য পথের মাধ্যমে ভারতে উৎপাদিত দ্রব্যাদি পৌঁছে যেত বিশ্বের বাজারে এবং ভারতীয়রা বিভিন্ন বিদেশী পণ্যের সঙ্গে পরিচিত হতো। ভারতীয়দের জীবনযাত্রা শস্য ও পশুদের উপর এতটাই নির্ভরশীল ছিল যে তারা এগুলির পূজা করতো, মধ্যযুগে খাল নির্মাণ প্রযুক্তি বিশেষ উন্নতি লাভ করায় কৃষি ব্যবস্থা।

আধুনিক কালে ভারত কৃষিতে কিছুটা পিছিয়ে পড়লেও স্বাধীনতার পর ভারতে প্রজাতন্ত্রে একটু সুষম কৃষি কর্মসূচী গুরুত্ব দেওয়া হয় এবং তার ফলে কৃষি ক্ষেত্র ব্যাপক উন্নতি ঘটে। কৃষির বিকল্প গড়ে তোলার জন্যে একাধিক scheme এর মাধ্যমে এই বিনিয়োগের অর্থ তোলার জন্য । ঊনিশশো পাঁচ সালে ভারতে কৃষি গবেষণা সংস্থা স্থাপিত হয়, এই সংস্থা উম ঊনিশশো সত্তর এর দশকে ভারতে সবুজ বিপ্লব এর জন্য দায়ী। ভারতে কৃষি অনুসন্ধান পরিসর দেশে কৃষি ও গবেষণা ও শিক্ষা সহায়ক ও কৃষি সহায়ক ক্ষেত্রগুলির সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। ICARS সভাপতি ভারতে কৃষি পরিসংখ্যান গবেষনা সংস্থা, উম কৃষি ক্ষেত্রে নানান প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা চালায়, কৃষি পরিসংখ্যান প্রস্তুত করে এবং পশুপালন ও বাগিচা নির্মাণের পরিসংখ্যান। প্রস্তুত করে, কৃষি মূল নীতিতে হয় যাতে কৃষি ও উম বা নাবাদের মাধ্যমে নাবাদ দেশের গ্রাম উন্নয়নে সর্বোচ্চ বিধিবদ্ধ সংস্থা।

এই পরিবেশগত দিক থেকে এবং অনেক ফসলের ক্ষেত্রে ভারতের উৎপাদন কম অভাব এই দূরাবস্থার অন্যতম কারণ। সারে আট শতক মৌলিক বাজার পরিকাঠামো ও অতিরিক্ত শুল্কের ফলে কৃষকরা বাজারে ঠিকমতো শস্য বিক্রি করতে পারে না, বিশ্বব্যাংকে ভারতীয় শাখার কৃষি ও গ্রাম উন্নয়ন। দক্ষ বিভাগের মতে ভারতে যে পরিমানে কৃষি পদ্ধতি দেওয়া হয় তা দেশের উৎপাদন পদ্ধতি সহায়ক বিনিয়োগের পথে প্রধান বাধা, অতিরিক্ত শুল্কের ফলে মূল্য গ্রামের ঝুঁকি ও বৃদ্ধি পায়। সরকার শ্রমিক, জমি ও ঋণের বাজারে হস্তক্ষেপ করে থাকে, তাছাড়া ভারতে প্রচুর পরিকাঠামো ও পরিষেবা অপ্রতিম, বিশ্ব ব্যাংক আরও বলেছে কৃষি থেকে জলের জোগান আপ্রতিম বা অসামনঞ্জস্য। সেচ ব্যাবস্থার নামে হচ্ছে, অতিরিক্ত ব্যাবহারের ফলে হ্রাস পাচ্ছে ভৌমজলের পরিমান, নিরক্ষরতা, সাধারন আর্থসামাজিক অনগ্রসরতা।

সুস্থ দেহ আয়োজন খুবই কম উম অন্য কোনো ক্ষেত্রে পারিবারিক। ফলে বেকারত্ব এবং অনুক্ষেত্রিক কম উৎপাদন অব্যহত থাকে, আধুনিক কৃষি প্রথা ও প্রযুক্তির অপ্রতিম অনেক ক্ষেত্রে খরচ । ছোটো দুই তিন কারনে এই প্রযুক্তিতে একভাবে করা যাই না, সেচ ব্যবস্থা দুই হাজার তিন চার সালে হিসেব অনুযায়ী আহ হিসেব অনুযায়ীই ।

বিদ্যুতের ভর্তুকি থাকার ফলে Over pumping করা হয়, তার ফলে ভৌমজলের পরিমানও হ্রাস পায়, ভারতের অর্থনীতির উৎপাদন ব্যবস্থা কৃষি ভিত্তিক ব্যবস্থার উপর অনেকটাই নির্ভরশীল। এদেশের কৃষির উৎপাদিত অর্থ খুবই ফল সোনালী আস্পাত, ভারতের অর্থনৈতিক কৃষির সূচনা অপরিসীম কিন্তু অত্যন্ত বিষয় যে এদেশে কৃষি ব্যবস্থা অনেকটাই সেই প্রাচীন পদ্ধতি।

আমাদের দেশের খাদ্যের যে চাহিদাটা আমাদের কৃষির উপর অনেকটাই নির্ভরশীল কিন্তু এইসব বিবেচনা করে এই ঘাটতির গুরুত্ব দেওয়া হইনি। বরং কৃষি আজও অনেক অবহেলিত অথছ আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণে কৃষি ব্যবস্থার উন্নয়নে বিকল্প নেই, তাই কৃষি ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য, জাতীয় অর্থনৈতিক কৃষির গুরুত্ব কৃষি প্রধান দেশে কৃষি। জাতীর মেরুদণ্ড, জনসংখ্যার বিরাট ভারে মুখ থুবড়ে পরা অর্থনীতি, টাকা কে। জনগনের মুখে অন্ন জোগাতে হলে ভারতে কৃষির ব্যাপক প্রচার করেন, জাতীয় আয় বৃদ্ধিতে কৃষি ও কৃষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কৃষি উৎপাদিত পণ্যের যে জাতীয় অর্থনীতি। আয়তপৃষ্টের উদাহরন পাট এবং পাট শিল্পের প্রসার, তাই আমাদের অর্থনীতি উন্নয়নে একমাত্র সোপান হচ্ছে কৃষি, এছার নিম্নলিখিত বিষয়গুলি কৃষির। গুরুত্বের সঙ্গে রজিত, খাদ্য উৎপাদনে কৃষি ও কৃষক, ভারতের মোট ভূমির পরিমানের প্রায় হেক্টর যার আহ তেরো দশমিক ছয় শতাংশ জুড়ে রয়েছে বনভূমি। কুড়ি দশমিক এক শতাংশ শতাংশ রয়েছে স্থায়ী জলাধার, ঘরবাড়ি, শিল্পকারখানা, রাজপ্রাসাদ ইত্যাদি এবং অবশিষ্ট ছেষট্টি দশমিক ছয় শতাংশ জমি কৃষিকাজের জমি ব্যবহার করা হয়, পরিসংখ্যান উম ।

আজ আমি একটা এমন suspence, thriller আহ নাটক নিয়ে আলোচনা করবো যেটা সত্যি অসাধারণ। এটা বাংলাদেশের একটি নাটক যার মধ্যে thriller এবং suspense ভরপুর রয়েছে এ লেখকটির নাম হচ্ছে, পুনর্জন্ম। এর অনেক গুলি পর্ব আছে অন্তিম পর্বটি এখনো আহ মুক্তি পায়নি তো যে পর্ব গুলো মু এখনো পর্যন্ত আমি দেখেছি সে পর্ব গুলো নিয়ে একটু আলোচনা করবো। এখানে আসলে দেখানো হয়েছে যে একজন মানুষ সে কতটা নির্মম হতে পারে।

এখানে দেখানো হয়েছে যে গল্পের শুরুতে যে একজন মেয়ে যে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র নায়িকা, তার চরিত্রে অভিনয় দেখানো হয়েছে যে দুজন ব্যাক্তি একি রকম তাদের মুখের যে, আকৃতি একই রকম। দেখা যায় যে একজন ব্যাক্তি যে একজন বড়ো অনেক সম্পত্তির মালিক এমন একটি বাড়িতে কাজ করে সে সেই বাড়ির গাড়িচালক driver, সেই বাড়িটির ম্যাডাম সে নিখোঁজ এবং তাই সেই ম্যাডাম এর নামে যত সম্পত্তি আছে সেই গুলো হাতিয়ে নেয়ার জন্যে, সেই ম্যাডাম এর মতো একজন দেখতে বিকল্প একজন কেন্দ্রীয় চরিত্র তাকে খুঁজে পাই এবং তাকে ম্যাডাম সাজিয়ে সেই বাড়িতে নিয়ে এসে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করে কিন্তু এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র নায়ক যে অভিনয় করেছেন সে তার wife যেহেতু নিখোঁজ এবং তার driver অন্য একজন কে নিয়ে এসে তার wife বানানোর চেষ্টা করে তার আহ স্ত্রী বানানোর চেষ্টা করছে, সেই জন্য সে যখন তার স্ত্রীকে হারিয়ে যাওয়া স্ত্রীকে প্রথম বার দেখে সে বিচলিত হয় কারণ একমাত্র সেই জানত, তার স্ত্রীর সঙ্গে কি হয়েছে এবং এমন কিছু ঘটেছে যে তার স্ত্রী আর ফিরে আসবেনা অথচ এখানে তার বাড়ির driver, তার স্ত্রীকে ফিরিয়ে এনেছে বলে দাবি করছে এখান থেকেই গল্পের main suspense শুরু হয় আমরা জানতে পারি যে যে গল্পের নায়ক, যার স্ত্রী নিখোঁজ তার স্ত্রী স্ত্রী আসলে নিখোঁজ নয়, এই ব্যাক্তি তার স্ত্রীকে হত্যা করেছে। এবং বলে দি এই ব্যাক্তি একজন, হোটেল এর cook এবং তার রান্না অসাধারণ সুন্দর সবাই পছন্দ করে। সে তার স্ত্রীকে হত্যা করেছে কেনো সে জানতে পারে তার স্ত্রী যখন তার আহ হোটেলে এসে সে যেখানে মাংস কাটছিল রান্না করার জন্য, সেখানে এসে উপস্থিত হয় তার স্ত্রী এবং তার স্ত্রী জানায় তার অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু তার সঙ্গে সে আর থাকবেনা এবং, তার স্বামীকে সে ধোঁকা দিতে চায়না তাই সে তার স্বামীকে সমস্ত কিছু বলতে এসেছে সে সমস্ত ঘটনা শুনার পর, যে নায়ক আসলে যে এখানে স্বামী তার খুব রাগ হয় এবং তার স্ত্রীকে হত্যা করে হত্যা করে সে বুঝতে পারছিলোনা কি করবে, তাই তার মাথায় আসে যে ওই দিন কে একটা program আছে যেখানে মাংস পাঠাতে হবে এবং রান্না করে তাই সে তার স্ত্রীর মাংস রান্না করে, সে অনুষ্ঠানে সকল কে খাওয়ায় এবং তাদের মধ্যে কেউই বুঝতে পারেনা যে এটা মানুষের মাংস অথচ সবাই অসাধারণ ভক্তির সঙ্গে সেই মাংস, তৃপ্তি করে খায় এখান থেকেই শুরু হয় মানুষের মাংস রান্না করে খাওয়ানোর ইচ্ছা। তো এখন, গল্পের মূল মূল চরিত্র যে নায়ক সে মানুষের মাংস রান্না করে সকল কে খাওয়ায় এই মানুষের মাংস কিভাবে পাই সেটা পরে আসছি কিন্তু, এখানে দেখার বিষয় হচ্ছে এখন সেই ব্যাক্তি যার যে সে তার স্ত্রীকে হত্যা করে মাংস খাইয়ে দিয়েছে মানুষ দের কে অথচ সে এখন দেখতে পাচ্ছে তার ই স্ত্রীর মতো দেখতে অবিকল একজন এসে তার স্ত্রীর জায়গাতে উপস্থিত হয়েছে এবং দাবি করছে সে তার স্ত্রী এই বিষয়টি সে উপলব্ধি করে যে আমার স্ত্রীর account যে টাকা আছে সে টাকা গুলো হয়তো এই driver, কোনো ভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এই মেয়েটির মাধ্যমে এবং এখানে দেখা যায় যে গল্পের যে মূল চরিত্র যে সেও চেয়েছিলো তার স্ত্রীর যে টাকা টা আছে সেটা কোনো ভাবে bank থেকে, বের করে নেয়ার কিন্তু সে পারছিলোনা কারণ তার স্ত্রী আসলে যে সে নিখোঁজ নাকি তাকে হত্যা করা হয়েছে সে নিজে সে সেটা বলতে পারছিলোনা এই জন্যে সে টাকা গুলোকে তুলতেও পারছিলোনা। তাই এখন সে ভেবে নেই যে তারা যখন তার সঙ্গে এমন ভাবে অভিনয় করছে স্ত্রী হওয়ার বা তার টাকা গুলা হাতিয়ে নেয়ার এই জন্যে অভিনয় করছে, তো সে কাজে লাগিয়ে সে টাকা গুলা তুলবে এবং ওই driver এবং ওই মেয়ে টাকেও হত্যা করবে যে তার এখন নকল স্ত্রী সেজে এসছে। এই ভেবে পুরো ঘটনাটি চলতে থাকে এবং দেখা যাই যে ঘটনার কিছু কিছু দৃশ্য আমরা দেখছি যে প্রত্যেকে প্রত্যেক এর জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে তাদের কাজ টাকে হাসিল করে নেওয়ার কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাই যে গল্পের মূল চরিত্র নায়ক যে যে স্বামী, সে তার স্ত্রীকেই কোনো এক পর্যায়ে ধরে ফেলে এবং তার সেই নকল স্ত্রী বলে দেয় যে যে তার স্বামী সব কিছুই জানে, এবং সেই মেয়েটি এটাও বুঝতে পারে যে এই ব্যাক্তি যার নাম রাফসান হক সে একজন cook এই গল্পের কেন্দ্রীয় নায়কের চরিত্রে যে করেছে সে রাফসান হক, আসলে তার স্ত্রীকে হত্যা করেছে বা তার স্ত্রীকে মেরে ফেলেছে এটা সে উপলব্ধি করতে পারে এবং সে বার বার সকল কে সে এটা বুঝানোর চেষ্টা কিন্তু সে পারেনা ব্যর্থ হয়। এবং রীতিমতো পুলিশ ও এই বিষয় টি উদ্ধার করতে পারছিলোনা এই সমস্ত কিছু চলতে থাকে এবং আসলে যে তার, তার স্ত্রীকে সে হত্যা করেছে এটা প্রমান করা খুবই মুশকিল হয়ে পড়ে পুলিশদের পক্ষে যে রাফসান হক ই তার স্ত্রীকে হত্যা করেছে এটা অনুমান করা যাচ্ছিলোনা কিন্তু, কিন্তু দেখা যাই যে আমরা দেখতে পাই পুলিশ ওই নকল স্ত্রীকে রাফসান হকের নকল স্ত্রীকে তারা গ্রেফতার করে। তারা জানতে পারে যে এ এ রাফসান হকের সঙ্গে fraud করছে তাই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আসলে এখানে যে, রাফসান হক তার স্ত্রীকে হত্যা করেছে এই বিষয়টি প্রমাণিত হয়না কোনো ভাবেই।

স্ত্রীর টাকা গুলা সে হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে এবং পুলিশ এদিক থেকে দৃঢ়ভাবে তারা তদন্ত চালাচ্ছে এবং তারাও বুজতে পারছে যে এই রাফসান হক ই হয়তো, কোন না কোনো ভাবে তার এই স্ত্রীর নিখোঁজ হওয়ার পেছনে জড়িত তাই পুলিশ ও ব্যাপার টাকে অত্যন্ত নিখুঁত ভাবে তদন্ত করছে। তদন্ত করতে করতে দেখা যায় যে এই শহর থেকে প্রায়ই কোনো মেয়ে তারা গায়েব হয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যাই না।

এই একই বিষয় নিয়ে একজন অফিসার সে তদন্ত চালাচ্ছিল এই শহর থেকে মেয়েদের হারিয়ে যাবার ব্যাপারে এবং সে যখন দেখলো যে তারা যখন দেখলো যে এই বিষয়ে যে তদন্ত করছিলেন সেই ব্যাক্তি সে অফিসারও এখন সে রীতিমতো hospitalized সে কথা বলতে পারছেনা, সে বাকরুদ্ধ হয়ে সে অসুস্থ হয়ে পড়ে আছে তার ও বলার ক্ষমতা কিছুই নেয়। তো সে জন্যে পুলিশরা এই বিষয়ে আর এগোতে পারছিলোনা, কারণ যে ব্যাক্তি যে অফিসার এই বিষয়ে আগে থেকে তদন্ত করছিলো যে কেন মেয়েরা গায়েব হচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে সেই ব্যাক্তি এখন বাকরুদ্ধ হয়ে পড়ে আছে। আসলে দেখা যায় যে আমরা একটা পর্ব দেখতে পাই তার নাম হচ্ছে শুক্লপক্ষ যেটা এই পুনর্জন্মের একটা এর পর্ব সেই পর্বটি তে দেখানো হয়েছে যে একজন ছেলে যে, মেয়েদের কে হত্যা করে কোন মেয়েদের কে যারা মানুষদের সঙ্গে বেইমানি করে তারা ভালোবেশে বেইমানি করে এমন মেয়েদেরকে সে identify করে এবং target করে এবং তাকে হত্যা করে সেই মাংস, রাফসান হকের কাছে পৌঁছে দেয় রান্না করার জন্য তো যে পুলিশ অফিসার টি তদন্ত করছিলেন মেয়েদের গায়েব হারিয়ে যাওয়ার পিছনে তার এই অবস্থা হওয়ার কারণ, কারণ সে একটা পর্যায়ে জেনে গেছিলো যে এই ছেলেটি রাফসান হককে মাংস supply করে মাংস দেয় এবং তা মেয়েদেরকে হত্যা করে। তাই সে রাফসান হকের কাছ থেকে কিছু পরামর্শ কিছু কথা জিজ্ঞাসার জন্য যায় রাফসানও একজন বড়ো মাপের cook ছিলেন তাকে হটাৎ করে গ্রেফতার করা বা তার নামে একটা,

তাই সে তার সঙ্গে যখন কথোপকথন করতে আসে সেই অফিসার তাকে একটা dish রান্না করে খাওয়ায় যেটা ছিল মানুষের মগজ আর সেটা খাওয়ার পর,

তারা এক পর্যায়ে তাদের এই তদন্ত শেষ করে দিয়েছে ওখানে ওই অফিসার কারণ তাদের অন্য কোনো অফিসার এই তদন্ত করতে আর আসেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, এখন যে পুলিশ এর team টা যারা এই বিষয়ে তদন্ত করছিলো তাদের কাছেও যথেষ্ট প্রমান নেই যে রাফসান হক আসলেই দোষী কারণ তদন্তকারী অফিসার সে এখন hospitalized